এবং এখানে দেখা যাচ্ছে এখানে কোনো প্রোগ্রাম হচ্ছে ম্যাজিসিয়ান এবং দেখা যাচ্ছে মানুষজন ভিড় করে ভেতরের দিকে প্রবেশ করছে।

এবং দেখা যাচ্ছে সেখানে কিছু ঢাক ঢোল বাজাতে দেখা যা--

এবং একটি বাস কে সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যা--

এটি একটিওভার ব্রিজ এবং দেখা যাচ্ছে সেখান দিয়ে অনেক গাড়ি ঘোড়া যাতায়াত করছে এবং দেখা যাচ্ছে কিছু গাছপালা-